এই সাইড এ দু তিনটে দেয়াল আর আট দশ টা জানালা।

ওপর টো বহুত বড় আছে | সিঁড়ি সিঁড়ি বড় আছে ।

নে আঁখি ত্বকী যাকে টানিয়ে দিয়েছে যার ডেকোরেশন -টা একদম ভালো আছে।

ও টা সাইড বটে একটা কনভার্সেশন -টা বিল্ডিং এইখানে বলছে। তার সাইড একটা ভালো মতো বন মতো কন্সট্রাকশন বিল্ডিং বলছে এর সাইড একটা বড় মতো মেদান আছে।

রং বেরঙা কাপড় ডিসাইনার ডিসাইনার রাখা আ--

তোমার মতো উল বনাই গেছে ।

এই চিত্র টা একটা বড়ো বড়ো বাঁধের সাইড -এর বটে।

মাছলির মন্জু বটে। এখানে বিরকিট রো-হ কাতলা মিরিক।

এখানে আট -দশ টা লোক এখানে মাছ বিচার জন্য আনেছে। একটা লোক মাছ সাফ করছে আর একটা লোকের মাছ কেটে নিয়ে রেখে দিয়েছে আর ফির সে মাছ কাটছে।

সাইড -এ সাইড -এ একটা স্কুটি আছে এইখানে অনেক--

দুটা কলোনী মতো ঘরে বঞ্চে। এখানে দুতো মিস্ত্রি দুতো লেবার আর দুটো হেল্পার আছে।

পার সেকশন ইঞ্জিনিয়ার বটে | এই বিল্ডিং টো অনেক বড় আছে | আর অনেক ফ্ল্যাট আছে | এইখানে জলের বড় বড় ট্যাঙ্কি আছে ।